আচ্ছা, তো এখন আমাকে নিয়ে একটু কথা বলি, আমার যেমনটা বললাম।

তো আমার এখন যদি আমি সামনের রাস্তার কথা চিন্তা করি, আমার হাতে এখন সুযোগ আসে, আমার, আমার যে আমি প্রকো, আমি যে যন্ত্র, যন্ত্র কৌশলে পরতাসি তো এই নিয়েই কোনো একটা বেসরকারি তে চাকরি হোক, চাকরিতে ঢোকা, অথবা একটা সরকারি চাকরিতে ঢোকা, অথবা,

আর একটা, আর একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে বিদেশে চলে যাওয়া, তো তোমার কি মনে হয় যে, আহ কোন দিকে আগাইলে এখন বেশি সুবিধা হবে আমার। আমার এখন মনে হয় তোমার অ্যা, আহ যদি বিদেশে যাইতে চাও? তো সেদিকে তোমার আ Full preparation টা নিতে হবে, হ্যাঁ। প্রথমে preparation নিয়ে then তোমার preparation যদি সবকিছু ঠিকঠাক থাকে, তখন তুমি কোন বেসরকারিতে, বেসরকারি চাকরিতে ঢুকতে পারো। তখন দেখা যায় যে চাকরি করতে করতে তোমার তো সবকিছু যদি, আহ, মানে preparation নেওয়া থাকে, তাহলে ওইখানে কম সময় দিয়েও তুমি বেসরকারি চাকরি করে কম সময় দিয়েও দেখা যায় যে, চেষ্টা করতে পারবা, বাইরে যাইতে। এখন প্রস্তুতি নেওয়াটা তো কঠিন কারণ এখন তো আহ, যেহেতু পড়াশোনার শেষের দিকে পড়াশোনার ও চাপ আছে, পড়াশোনার চাপ সামলাইতে হচ্ছে, তো ধরা যাক যে বিদেশর ব্যাপারটা,

এখন, এখন তুমি প্রস্তুতি নিতে পারবা না, এখন তোমার শেষ করে then তোমার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আমি বিদেশের কথা তাহলে বাদ,

তুমি শেষ করার পর এক বছর প্রস্তুতি নিলা, অ্যা, তারপরে তুমি চাকরিতে ঢুকলা, এরকম করা যাইতে পারে। আচ্ছা এক বছর শুধু,

চাকরির পাশাপাশি যে সময়টা পাচ্ছো তখন তুমি, আহ একটু, ওই প্রস্তুতিতে ইয়ে করতে পারবা, সময় দিতে পারবা।

জন্তু প্রকৌশলে দেশে তো সব আহ দেখা যায় সব company তে চাকরি আছে, উম, তোমার এখন কিসে চাকরি করার ইচ্ছা?

আমি তো ভাবছিলাম বিদ্যুৎ, বিদ্যুৎ,

যন্ত্র প্রকৌশল subject, ওই subject এই থাকতে চাচ্ছ নাকি? অন্য কোন, পছন্দ আছে। আমি তো, আমি যেহেতু all ready একটা, আমি যেহেতু all ready একটা চাকরিতে আছি, এটা আসলে আমার বিষয়ের,

তো আমি চাইলে এখানেই থেকে যেতে পারি, ভালো, ভালো বেতোনেই আহ, আমি চাচ্ছি যে আমার যন্ত্র,

হম, আমার এক ছোট ভাই আছে সে আর কি Civil এ Diploma করছে, করার পর সে এখন আহ, Graphics Design এ চাকরি করতেছে। একটা media ই আর কি। সে আমাকে বলতেছিল যে সে এই লাইনেই থাকবে নাকি Civil এ আবার, আহ, Civil বিষয়ে আর কি চাকরি করবে?

তাহলে তো আসলে ওটা খুব একটা কাজেও লাগলো না, তাই না? হ্যাঁ, সে তো এখন media তেই আছে, এখন তার ইচ্ছা হইলো আহ, এই Design এই থাকা আর কি। আচ্ছা হ্যাঁ, ওইদিকেও তো ভালো করার সুযোগ আছে।

কোন বিষয়ে তার আহ, BSC করাটা উচিত এখন? আমার মনে হয় তার BSC সে যদি চায়, যে তার জ্ঞানটাকে বাড়াবে, তাহলে সে civil নিয়ে একটু আগাইতে পারে।

আচ্ছা আজগে আমরা যে দুজন রয়েছি আমি তোমার কাছে বৌদি জিজ্ঞেস করবো

আমরা ঘরের মধ্যে বসে যে topic -টা মানে আমি যেটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাইছি এইতো কদিন আগে ধরো বিশ্ব নারী দিবস গেল

তো আট-ই মার্চ তো তোমার ম মেয়ে হিসেবে আমি যেটা জিজ্ঞেস করবো তোমাকে যে তোমার তো মোটামুটি একটা দীর্ঘ চাকরী জীবন গেছে পড়াশোনার সময়ও গেছে তো তখনকার দিনে তোমাদের মানে মেয়েদের আ যে চলাফেরা বা স্বাধীনতা তার সাথে আজকে কি কোন পার্থক্য কিছু দেখতে পাও

হ্যাঁ পার্থক্য তো দেখতে পাইই

আ আ তবে আ সেই পার্থক্যটা দেখতে পাই যাদের মধ্যে তাদের সংখ্যাটা যে খুব বেশি তা নয় আ তবে পার্থক্য একটা আছেই

স্বাধীনতার মানেটা আজকাল মনে হয় তাদের দেখে যে একটু হারিয়ে যাচ্ছে স্বাধীনতা মানে যে স্বেচ্ছাচারিতা নয় সেটা অনেকেই ভুলে যাচ্ছে

কিন্তু সেই স্বেচ্ছাচারিতাটা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে

তইআছে আমি সকলকেই বলবো না যে সকলের মধ্যেই দেখা যাচ্ছে কিন্তু যাদের মধ্যে দেখা যাচ্ছে সে সংখ্যাটা কমই বলব বেশিভাগটাই

স্বাধীনতার মানেটা বজায় রেখেছে কিছু সংখ্যা কিন্তু এটা আস্তে আস্তে আরো বাড়বে দিন যাচ্ছে যত সেই সংখ্যাটা ওই দিকটাতেই চলে যাচ্ছে স্বেচ্ছাচারিতার দিকেই চলে যাচ্ছে তা সেটা কি তোমার কি মনে হয় যে সেটা কি প্রযুক্তিগত দিক থেকে না প্রযুক্তিগত উন্নতির জন্যই জিনিসটা হলো না বেশি পড়াশোনা করে হল নাকি কিসের জন্য এই জিনিসটা নীতিগত দিক থেকে তারা বা বিচ্যুত হয়ে যাচ্ছে

তা প আ তা পড়াশোনার দিক থেকে তো বলব নয় কারণ পড়াশোনাটা তো মানুষ শিক্ষা লাভ করে ভালো কিছু আ শেখার জন্য আরও

এগিয়ে যাওয়ার জন্য মানে এগিয়ে যাওয়া মানে যে ওই সমস্ত কিছু ওই খারাপ জিনিসগুলো কে নকল করা আমি খারাপই বলবো আ সেইগুলোকে নকল করা তা নয়

আর আমি সমস্ত ব্যাপারটিতেই বলবো তাদের আমরা যেমন আগে কি আমরা ধর train -এ উঠতাম যখন যাতায়াত কর~

আমাদের যখন অল্প বয়স যদি কোনো বয়স্ক লোক আমাদের সামনে দাঁড়াতো আমরা তাদের উঠে বসতে দিতাম

দেয় না তা নয় কিন্তু অনেকেই কিন্তু হয়তো কেউ বলল যে ওনাকে একটু বসতে দাওনা উনিতো কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন বয়স্ক

বলবে ওনার কষ্ট হচ্ছে আমাদের কি কষ্ট হয় না এরকম কিন্তু আমরা একথা কখনো বলতে পারিনি এখন কিন্তু অনেক শুনি এরকম কথা বাচ্চা বাচ্চা মেয়ে গুলো বসে থাকে দেয়না

সেদিনকে একটি মেয়ে দেখলাম হট করে আমি জিজ্ঞেস করলাম অনেককেই কাছে কেউ নামবে সবাই বলল না এ বললো শিয়ালদা ও বলল বিধান নগর একটি মেয়ে হঠাৎ উঠে বলল আপনি বসুন উঠে দাঁড়িয়েই পরল

না তুমি বসো আ আমার এত কষ্ট হচ্ছে না যে আমাকে এখনই বসতে হবে না না না আপনি বসুন সে জোড় করে এরকমও আছে

তা এরা তবে প্রযুক্তির দিকটা মনে হয় একটু প্রভাবটা বেশি ফেলেছে এইসবের পেছনে

আ সবাই সব দিকটা জানতে পারছে আর সব থেকে বড় কথা যাদেরকে follow করছে মেয়েরা তারাই হয়তো সব celebrity -দের follow করছে তাদের আচার-আচরণ মনে করছে এটা করা মানেই হচ্ছে বিশাল আ স্বাধীনতার একটা ব্যাপার চলে আসলো আমি একটা এই প্রসঙ্গে একটা গল্প কি পরিমানেআমি আমার দিদিমার মা তো তার কথাটা মানে আমার খুব মনে দাগ কেটেছিল আ তো সেই ব্যাপারটাকে কারুর মধ্যে আর সেটা দেখতে পাই না

আমি তাকে দেখেছি নিজের চোখে দেখেছি গল্পটা আমার দিদিমার থেকে শোনা আ তো মা উনি চৌদ্দ বছর বয়সে বিয়ে হয় স্বাভাবিক তখনকার দিনে সে অতদিন আগের ঘটনা এবং আঠারো বছর বয়সে উনি বিধবা হন এবং আ তার মেয়ে তখন মেয়ে জন্মাননি উনি অন্তঃসত্বা ছিলেন আর কি তো সেই অবস্থায় যে রকম একটা ঘটনা মানে তখনকার দিনে নারী স্বাধীনতা তো কিছুই ছিল না জানাই আছে আমাদের এ সাদা থান পরতে হতো এবং রীতিমতো বিধবার একাদশী এবং সাংঘাতিক restricted একটা আ behavior পড়াশোনার তো মানে ওই বাড়িতে বসে যেটুকু ইএ করা এবং শ্বশুরবাড়িতে প্রচন্ড পরিমানে হয়তো তাকে মানে খুবই অপমানিত বা লাঞ্ছিত হতে হত

যে উনি চাকরি করলেন এবং করে কিন্তু পরবর্তীকালে নিজের মেয়েকে বড়ো করে তুললেন আমার মনে হয় এটা সঠিক অর্থে স্বাধীনতা এবং কিন্তু তার জন্য উনি কিন্তু সাদা কাপড়টা ছেড়ে দেননি কিন্তু আমি কখনোই ওটাকে support করছি না

কিন্তু এক্ষেত্রে স্বাধীনতাটা কি পোশাকেই কি সবকিছু স্বাধীনতা আ আমি বলতে চাইছি শিক্ষাতে তো স্বাধীন হবে আ নৈতিক দিক থেকে স্বাধীন হবে পোশাকের স্বাধীনতাটা খুব একটা আ জরুরী তাতো নয় হয়তো কোনো অংশে বোধ হয় ওইদিকেই মানে নজরটা ঘুরিয়ে দিচ্ছে মানে তথাকথিত যারা নারীবাদী

আ ওইদিকে নজরটাকে ঘুরিয়ে দিচ্ছে এ কিন্তু আদত ক্ষেত্রে এখনো যতটা খারাপ অবস্থা মেয়েদের একটু গ্রামের দিকে যদি যাই আ এখনো তো নানা রকমের ঘটনা এই যে আ আ শিশু কন্যা ভ্রুন হত্যা হচ্ছে আ এগুলো তো চলছে এখনো বলো সেগুলো তো যে হচ্ছে না তা তো না এবং আইন এত storng হওয়া সত্ত্বেও কিন্তু আ সেই ঘটনাগুলো ঘটছে তো তোমার যে college -এ তুমি পড়াতে যাও সেইখানে তো মোটামুটি নিশ্চয়ই পড়াশোনা মানে তুমি কি লক্ষ্য কর তাদের পড়াশোনার দিকে আকাঙ্ক্ষাটা কতটা বাড়ছে

পড়াশুনার দিকে তো আকাঙ্ক্ষাটা বাড়ছে বলাটা অবান্তর কমছে আর তাছাড়া তাদের college -এর উপস্থিতিটাই তো নেই মানে ধর

পঁচিশ জনের মধ্যে হয়তো পাঁচজন আসছে কুড়িজন আসছে না

অবস্থাটা তো এই দিকে চলে যাচ্ছে কারণ তারা হচ্ছে tuition যাচ্ছে

এবার এসে পুরো botany -টা সে পড়াচ্ছে botany -র তো বিভিন্ন ভাগ আছে তাদের মাথায় এটা নেই যে সেই teacher কিন্তু ঐ সবকটা ভাগ সম্বন্ধে দক্ষ নয়

College -এ কিন্তু এই প্রত্যেকটা ভাগের teacher রয়েছে

এই এটা এটার special papper এ এটা করাবে তাহলে college -এ আসলে কিন্তু এর লাভবান হয় এইগুলোই তাদের বোধগম্য নেই সেই জন্য আস্তে আস্তে পড়াশোনার অবনতি হচ্ছে

তারা বুঝতেই পারছে না তারা tuition যাচ্ছে ওখানে গিয়ে কি সেই teacher তো সবকিছু পড়াতে পারছে না

সবকিছু তোমাদের ওরকম result -ও তাই সেরকমই হচ্ছে

খারাপ হচ্ছে আর এই semester system -এ তো আর যা এখন ধর C U যে নিয়ম করে দিয়েছে তাতে pass করাটা student friendly হতে হবে

pass করাটা কোন ব্যাপার নয় ছোট ছোট question তাতে এক-দুই এক-দুই করে number pass করে যাওয়া যায় সেটা কোন ব্যাপার না কিন্তু যে ভালো student পাওয়াটা একটু মুশকিল

তাহলে এখান থেকে আমি যদি একটু শিক্ষার দিকে চলে যাই আ তাহলে শিক্ষার মান সম্পর্কে কি বলবে শিক্ষার মান কি এখন আগের থেকে নিচে নেমে যাচ্ছে

নেমে যাচ্ছে এবং আমি শুধু ছাত্রদের বলবো না

সে নিজেদের শিক্ষক-শিক্ষিকিদারো শিক্ষিকারা মানে পাঁচজন কিছুটা দায়ী তারাও ধর যদি ঠিক মত ছাত্রদের আ guide করতো তালে হয়তো আজকে এই অবস্থাটা হতো না তাদেরও কিছুটা তাদের আমি দায়ী করি তারাও বাড়িতে tuition পড়াচ্ছে

হুম এবার ছাত্রছাত্রীরা তো সেখানেই ভাবছে সব পেয়ে যাব

আমাদের আর college - এ আসার দরকার নেই কিন্তু যে teacher পড়াচ্ছে ঐ একই কথা বললাম

গোটা বিভাগে দক্ষ নয় যেটা জানে সেটা খুব ভালো করেই করাচ্ছে তাতে হয়তো ভালো করছে

বাদবাকি গুলোতে তাদের result ভালো হচ্ছে না ফলে average -এ result টা খারাপ হয়ে যাচ্ছে একদম এই হচ্ছে ব্যাপার

আ সব জায়গার ছেলেমেয়েরা এত বেশি মানে জীবনটাকে উপভোগ করতে

LOUGH এত উপভোগ করতে চাইছে এবং করোনা কালে যেহেতু ছেলেমেয়েরা আসতে পারিনি কলেজে তারা বলছে

আ উপলক্ষটাও সব change হয়ে গেছে আর সব থেকে বড় কথা তো যাক জমক তো আগে আ ছিল না এখন প্রত্যেকটা জিনিসেই যাক চমক তার সাথে অর্থনৈতিক দিকটাও তার সাথে জড়িত সেটা তারা ভাবছেও না যে তাদের বাবা মা দের কি অবস্থা কি বন্ধুকে দেখে

একটা সাংঘাতিক একটা level -এর উচ্ছ্বাস বা সেখান থেকে নেশাগ্রস্ত হয়ে পড়া অনেকগুলো সমস্যা এর সাথে কিন্তু জড়িত হ্যাঁ নেশা তো বেড়েই গেছে বেড়ে গেছে

আ একজন আরেকজনকে দেখি এবং এই যে phone phone -এ আ online education এর covid -এর সময় আনতেই হলো কিছু করার ছিল না কিন্তু তারপর থেকে এই যে এত দামি দামি mobile

তা সত্যি কথা বলতে একটি সাধারণ ঘরের ছেলে মেয়ে পড়বে কি করে তাকে তো আগে পঁচিশ হাজার টাকা দামের একটা mobile কিনে দিতে হবে তা না হলে তার পক্ষে পড়াশোনাটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে আ সেটাও তো একটা অবশ্যই একটা আ positive -ও আছে negative -ও আছে আ সমস্তটা মিলিয়ে